ছবিতে একটি ছেলেকে চশমা এবং টুপি পরে দে বসে একটি পাথরের উপর বসে থাকতে দেখা যাচ্ছে এবং উম পাথরের পাশে একটি নদীর র রয়েছে এবং উম উম নদীটির কিছুটা দূরে দেখলে একটি ব্রিজ বড় ব্রিজ দেখা যাচ্ছে এবং।

অনেক কান্না পার্টি এবং খাবারের দোকান রয়েছে সামনে অনেক লোকজন উউম বসে রয়েছে এবং স্টেজ এর ভিতরে অনেক লোক উউম বস বসে রয়েছে এবং উউম হউউম একটি স্টেজ এর --

অনেকগুলি টোটো এবং অনেকগুলি অটো দেখা যাচ্ছে এবং সামনে বা পাশে অনেকগুলি অনেকগুলি জামাকাপড়ের ব্যাগ এবং টলি দেখা যাচ্ছে।

উম_উম সেখানে উম নীল কালার -এর শার্ট পরা একজন লোক একটি সামনেরএকটি মেয়েকে একটি অ্যাওয়ার্ড হাতে দিচ্ছেন । অ্যাওয়ার্ড -এর অ্যাওয়ার্ড -টি হলুদ কালার -এর প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে । টেবিল - এ অনেক গুলো জলের বোতলও--

বাঁদিকে কার্তিক ঠাকুর এবং শিব ঠাকুর রয়েছে ডানদিকে গণেশ ঠাকুর এবং হনুমান ঠাকুর রয়েছে এবং সামনে দুজন উম পুরোহিত এবং বাঁদিকে একজন লোক মাইক -কে কিছু বলছে।